আর Britain ঊনিশো একত্রিশ সাল পর্যন্ত Gold stand মেনে লেনদেন হয় এবং তার পর। Britain আমি আর Gold stand থাকবো না তার কিছু দিন পর America ও বলে যে Gold stand থাকবো না এখন আমি যে Gold stand থাকবো না এ কথাটার মানে আসলে কি আপনি যদি চিন্তা করেন এর মানে হইল আমি যদি এখন টাকা ছাপাই বা আমি এই যে কাগজ দিব মানুষকে। এ কাগজের জন্য এ কাগজ মানুষকে দেওয়ার জন্য আমার Bank কে সম পরিমাণ স্বর্ণমুদ্রা থাকাটা জরুরী না আমি এমনি কাগজ দিয়ে দিয়ে দিতে পারব এখন থেকে তা Technically বললে বা এমনি এখন থেকে টাকা ছাপাইতে পারব তার আজ পর্যন্ত। আমি তখনই টাকা ছাপাতে পারতাম বা তখন টাকা Certificate টা দিতে পারতাম যখন ওই থেকে সমপরিমাণ স্বর্ণমুদ্রা আমার Bank account টে জমা থাকতো বাট এই যে যে এ সময়টা যখন সময় ঠিক করল যে আমি আর Gold stand থাকবো না। এটা একটা বড় Switch তার কারণ পৃথিবী আসলে বুঝতে পারল যে আমার এখন Gold stand করার কোন দরকার নাই আমি চাইলে আরো টাকা ছাপাইতে পারি আমি চাইলেই আরো টাকা Paint করে মানুষের মধ্যে Distribute করে দিতে পারি তা এখন। প্রশ্ন যেটা আসবে খুব কমেন্ট প্রশ্ন যে টাকার ভ্যালু এতদিন পর্যন্ত ছিল আমরা জানতাম আমি যে যে তরমুজ বিক্রেতা বা ক্ষরা বিক্রেতা কে দিচ্ছিলাম এবং উনি যেটা গ্রহণ করতাছিল তার কারণ উনি জানতো চাইলেই। আমি ওটা গিয়ে Gold বানাই ফেলতে পারি bank কে যেয়ে ওই কাগজটা দেখাইলে আমাকে আমার Gold দিয়ে দেবে তারা সবাই জানত তারা সবাই স্বাচ্ছন্দ নিচ্ছিল তার বদলে আমি যা যাচ্ছিলাম তা আমাকে দিয়ে দিচ্ছিল এখন যেহেতু সবাই Decide করল আমরা এখন আর Gold stand follow করবো না। তাহলে প্রশ্ন আসতে পারে যে যদি Gold stand follow না করি তাহলে আমি কেন বিশ্বাস করব এই কাগজের কোন ভ্যালু আছে এই কাগজটি চাইলে যে কেউ বানাই ফেলতে পারে। এই জায়গায় CEATcurrency system জন্ম সরকার বা Traderail Reserve এসে বলল যে তোমাদের কোন চিন্তা করার কারন নাই সোনার উপর দিবেন করতাছি না That fine but আমি সরকার হিসাবে government হিসাবে। বা সরকারি বড় bank হিসাবে Bangladesh Bank material reserve যেটাই বলেন ওই হিসাবে দায়িত্ব নিয়ে বলছি এই যে যে কাগজ আমি Supply করতাছি এই জিনিসে ভ্যালু আছে তোমাদের কোন Tension করার কারণ নাই। পুরা দেশের সবাই এই জিনিসটাকে বিশ্বাস করতে পারো তো এখন আপনি চিন্তা করেন এই যে যে Treasury reserve bank বলতাছে তোমরা বিশ্বাস করতে পারো এটা তো ওরা বলতাছে। বা technology আমি চাইলে আজকে আমি একটা নতুন Currency শুরু করতে পারি আমি ধরেন একটি কাগজের মধ্যে লিখলাম এই কাগজের দাম এত টাকা এবং তারপরে ওটা Distribute করা শুরু করে দিতে পারি আমার শুধু একটা Problem solve করতে হবে। আমার বাকি পৃথিবী কে মানায় তে হবে বা এই কাগজ তার ভ্যালু আছে বা এই ধরণের কাগজ এর ভ্যালু আছে ধরেন আমি যদি মানায় ফেলতে পারি আমি এটা ভেঙ্গে বাজাচ্ছি কারণ এই ব্যাপার টা বোঝা আসলে খুব জরুরি।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 সবার গ্রহণ করতে হবে এ কাগজটা সবাই যদি গ্রহণ করে তাহলে আমার আবার বাংলাদেশ ব্যাংকের কোন পার্থক্য নাই কারণ Bangladesh Bank কের টাকা ও gold দাঁড়া ব্যাগ কেন আমার gold দ্বারা ব্যাগ কেনা। BangladeshBank gold টাকেবিশ্বাস করছে বাপ ফেডারেল Bank বল তাছে বা পৃথিবীর যেকোনো Government বলতেছে তাদের currency তে বিশ্বাস করছে এইজন্য তাদের currency মানুষ বিশ্বাস কইতাছে তোর Currency এ বলাটার বাইরে বা বিশ্বাস তার বাইরে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 আচ্ছা By the way Video কি বেশি Technician হয়ে যাচ্ছে এ Video টা আমার মনে হচ্ছে একটু বেশি Technical হয়ে যাচ্ছে। আপনারা একটু আমাকে Comment জানাবেন আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আমি চেষ্টা করছি যত পারা যায় সহজ করে বোঝাতে but তারপরে একটু ঝামেলা হয়ে যেতে পারে যেহেতু এটা একটু TechnicalVideo টাই অবশ্যই একটা Like দিবেন এবং এই Channel subscribe করবেন। আচ্ছা মূল Problem টা কি আসলে আপনি বুঝতে পেরেছেন আমার Problem টা হলো টাকা যে কেউ ছাপাইতে পারে but টাকা ছাপানোর পরে বাকি পৃথিবীতে আমার বিশ্বাস করাই দিতে হবে যে এই টাকাটার ভ্যালু আছে যদি আমি এটা বিশ্বাস করাতে পার। তাইলে আর কোন সমস্যা নেই তাইলে আমি আমার Currency কে দুনিয়ার মেন্ Currency হিসাবে বা দেশের মেন Currency হিসাবে চালায় দিতে পারব কোন Problem নাই দুই হাজার নয় সালে তাতোসি নাকা মোটা নামে একজন বা একদল মানুষ কেউ জানেনা এটা একজন মানুষ না একদল মানুষ ছেলে না মেয়ে কেউ জানে না। তাতোসি নাকা মোটা আসলে কে সে একটা White প্রথা publish করে একটা কোরআনে এবং white paper সে বলে যে আমরা একটা Digital currency launch করছি এ current সেটা হবে Decentralize Centralise মানে হলো একজনের কাছে সব ক্ষমতা। The centralize মানে হল অনেক মানুষের কাছে ক্ষমতা তো কেউ একা কোন বড় decision নিয়ে কোন change করাইয়া ফেলতে পারে না তো এই কারণ সেটা হবে The centralize এ কারণ সেটা দাঁড়িয়ে থাকবে Brock chin প্রযুক্তি এর উপরে। Brock chin আর বিটকয়েন কিন্তু আলাদা জিনিস Brock chin একটা Technology যে technology public ledgers উপরে ভিত্তি করে জন্মানো Brock chin নিয়ে আমি এখন অত কথাবার্তা বলছি না but আপনারা বললে Brock chin নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব Brock chinTechnology টা ব্যবহার করে। বিটকয়েন কয়েন নামক এই currency টা তাতোসি ন্যাকা মোটা নামে এক গ্রুপ বা একজন মানুষ তারা Launch করে এবং White paper টা পৃথিবীর জন্য Publish করে দেয় দুই হাজার নয় সালে স্বর্ণ এবং রুপার সাথে বিটকয়েন অনেকগুলা মিল শুরুতেই মানুষ দেখতে পারে। সোনা রুপার Supply Limited এটা একটা বড় কারণ ছিল যে কারণে অনেক অনেক পৃথিবীর শুরু থেকে মানুষ সোনা রুপা কে বিনিমায়ের মাধ্যমে গ্রহণ করেছিল পরে যখন Gōla sṭyānḍārḍē আসে উনিশ তেত্রিশ সাল পর্যন্ত। তখনো মানুষ Gold standard কেই মেনেছে এতদিন পর্যন্ত এসে একদম শুরু থেকেই কারণ সোনা রুপা এগুলো Supply thy night এগুলা একটি নির্দিষ্ট পরিমাণে আছে পৃথিবীতে কানে বিটকয়েন ও একটি নির্দিষ্ট পরিমাণেই আছে। পৃথিবীতে।

তো Gold's Digital Equine Talent হলো বিটকয়েন এবং এখানে একটা এখানে একটা প্যান্ট আমি বলে রাখি দুইহাজার বারো সাল থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানুষের সোনা কেনার প্রতি আগ্রহ কমছে আমি জানি আমাদের আশেপাশে মানুষজন বেশ সোনার রুপার এগুলা কিনে। পাঁচালী সোনা অনেক মানুষ কেনে আমাদের আশপাশ আমাদের সমাজে but সোনা কেনার আগ্রহ পৃথিবীতে আমরা যদি চিন্তা করি আস্তে আস্তে দুইহাজার বারো সাল থেকে কমা শুরু করেছে Ādāra hēnḍa বিটকয়েন এবং Digital Gold কেনার আগ্রহ মানুষের মধ্যে আস্তে আস্তে ওই। তার Round একই সময় দিক থেকে বাড়া শুরু করেছে আরেকটা Interesting ব্যাপার হল এই যে যে তাতোসি নাকা মোটা উনি একজন মানুষ এবং একাধিক মানুষ সেটা আমরা জানি না বাট বিটকয়েনের Wallet সব public আমরা জানি যে তা তো সিনাকা মোটা ওয়ালেটে কতগুলি বিটকয়েন আছে। তাঁতশি নাক মোটা এর Wallet বিটকয়েন যদি আপনি হিসাব করেন বা ওই বিটকয়েন যদি count নেন তাহলে তা তোষি কানা মোটা এখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একজন তারপরে আমরা আসলে জানিনা আসলে এটা কে যেটা Launch করা হলো সব ঠিক আছে এখন এই Currency মূল যে কাজ মানুষ কে আমাদের Adopt করাইতে হবে মানুষকে এটা মানাইতে হবে আস্তে আস্তে সবাই এই currency টা ব্যবহার করে কারণ সেটার উপরে ভরসা রাখতে পারো করার জন্য আস্তে আস্তে মানুষ বিটকয়েনের Intro দিয়ে আসতে যারা তারা অস্ত্র হাতে প্রচার-প্রচারণা শুরু করলো। সুর দেখে পচার প্রচারণা টা strong ছিল না but যতই দিন গিয়েছে কয়েনের প্রতি আগ্রহ সংখ্যা মানুষের বেড়েছে যতই মানুষ আগ্রহ সংখ্যা বেড়েছে মাইনে বেড়েছে সংখ্যা বেড়েছে বিটকয়েন এর Wallet holder সংখ্যা বেড়েছে। তাতে আস্তে আস্তে বিটকয়েন দুনিয়ায় চলে এসেছে মানুষ রাগ করে আসছে যে এই Digital gold ব্যাপারটা আসলে কি Digital gold কোয়েলের দিকে আমি যাব নাকি যাব না বিটকয়েন Intro আছে যে যখন বিটকয়েনের Positive দিকের কথা বলে তখন কিছু ব্যাপার চলে আসে তার মধ্যে প্রথমটাই হলো বিটকয়েন transfer মাধ্যমে এর জন্য কোন Depend করতে হয় না যদি আপনাকে টাকা পাঠায় পাঠাতে চাই আপনি যে video ও দেখছেন আমি যদি আপনাকে টাকা পাঠাতে চাই। আমার বিকাশের উপর Depend করতে হবে আমার রকেটের উপর Depend করতে হবে আমার bank এর উপর Depend করতে হবে বিদেশ থেকে Ireland থেকে যদি আপনাকে টাকা পাঠাতে চাই সেটা হচ্ছে আপনার প্রথমে আইডিজ bank কের উপরে Depend করতে হবে বা PayPal ট্যাপেল উপর Depend করতে হবে। তারপর আমার Bangladeshbank যে Bangladesh যে bank Receive করবে তার উপর Depend করতে হবে তারপরে আপনি দিয়া পাবেন তো অনেকগুলা মাঝখানে চলে আসে বিটকয়েন একদম Clear to clear transfer আপনার টয়লেট থাকবে আমার একটা ওয়ালেট থাকবে আমি সরাসরি আমার অর্ডার থেকে আপনার লেটে পাঠিয়ে দিতে পারব এখানে কারো উপরে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে না মোটামুটি দশ মিনিটের মধ্যে আমার টাকাটা আপনি পেয়ে যাচ্ছেন একটা বড় ব্যাপার এটা হচ্ছে কটা বউ কত বড় ব্যাপার আমরা বেশিরভাগ মানুষ Realize করতে পারিনা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষের এখনো bank account নাই এই যে Banking System Banking System বাইরে বেশিরভাগ মানুষ হয়ে যান।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 dollar আছে EuropeAmericas আছে EuropeBangladesh আছে BDT এর India এর আছে Rupaye সবার নিজেদের currency আছে কানকে যদি Extrables করা সম্ভব হয় পুরা পৃথিবীতে একটা currency হিসেবে বা মেন currency হিসাবে তখন পুরো দুনিয়ার currency হয়ে যাবে একটা তোর কোন version দেটাই Bangladesh থেকে America যাবো এখন তেত্রিশ টাকা dollar এক dollar কত টাকা conversion একটা ঝামেলা conversion করার কারণে আমার যে টাকা los হবে কোথায় যায় convert করব convert করতে গেলে কি হয় না হয় পরে ইত্যাদি ইত্যাদি এসব ঝামেলা থেকে আমরা বেরিয়ে যেতে পারছি যদি আমরা পুরা পৃথিবী কে University currency কে accept করাইতে পার। তবে সবচেয়ে বড় বিটকয়েন ব্যাপারে এটা হল এ currency টার কোন মালিক নাই সেটা হল একটি Di Central lines currency কেউ চাইলে বিটকয়েন যদি একবার Launch হয়ে যায় পুরো পৃথিবীকে যেটা all ready হয়ে গিয়েছে কেউ চাইলে বিটকয়েনের ভিতরে কিছু একটা chang করে ফেলতে পারে না কেউ চাইলে টাকা ছাপানোর মত আরও বিট কয়েন ছাপানো শুরু করতে পারেনা কারন আমরা জানি টোটাল একুশ মিলিয়ন মাইন করা হলো Mind করা হবে না।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 তখন তারা আস্তে আস্তে অল্প একটু বাড়ানোর চেষ্টা করে যাতে মানুষ একটু কেনাকাটা করে currency ভ্যালু কমে আছে এবং আমরা জানি যে গত দুই বছরের Americanmarket কথা আপনি যদি চিন্তা করেন গত দুই বছরে এখন থেকে গত দুই বছরে যত Money print করা হয়েছে. তার আগেরও ত্রিশ বছর থেকেও বেশি COVID এর কারণে freeMoney দেওয়া হয়েছে অনেক মানুষকে এবং এগুলো যখন করা হয় তখন currency ভ্যালু কমতে থাকে এবং বিটকয়েন Interior বলে এই যে currency ভ্যালু কমছে আস্তে আস্তে। এক টাকা দিয়ে আপনি ধরেন একশো dollar ছোট নদী আপনি যা আজকে কিনতে পারছেন দশ বছর আগে একশো dollar দিয়ে তার থেকে অনেক বেশি জিনিস কিনতে পারতেন তার মানেটা হল। দশ বছর পরে একশো dollar দিয়ে আজকে আপনি যা কিনতে পারতাছেন তার থেকে অনেক কম জিনিস আপনি কিনতে পারবেন তার মানেটা আসলে কি তার মানেটা হল currency সিটার ভ্যালুটা কমছে আস্তে আস্তে। currency ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি এই যে যে currency ভ্যালুটা কমছে। একটা মূল কারণ হলো currency সে যখন Gold Stand থেকে সরে আসছে currency যখন Government বা bank কের নিজেদের ইচ্ছার উপর চলে আসে আমাদের ইচ্ছামত আমরা Paint করব তখন ওই currency উপর আস্তে আস্তে মানুষের ভরসা কমে যাওয়া শুরু করছে এবং বিটকয়েন। বা এই ধরনের দৃশ্য currency এই ভরসা গোলার ক্ষেত্রে একটা বড় অস্থা হিসাবে কাজ করছে অনেকের জন্য যাইহোকদুই হাজার নয় সালে বিটকয়েন নিয়ে কাজ কর্ম শুরু হয়।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 মানুষজন শুরু করে যে না এরকম Diesel currency আছে এটা কেউ বিশ্বাস করা যায় এবং আস্তে আস্তে ওই যে currency যে মূল context সবাইকে বিশ্বাস করতে হবে আস্তে আস্তে বিশ্বাস করছে এটাই যে currency এই সংখ্যা এই ধরনের মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়া শুরু করে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন?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

মানে পড়ালেখা করতে পারে না বা পড়ালেখা করলেও এই শিক্ষা ব্যবস্থা নিয়ে মানে অন্য কোথাও টিকতে পারে না শিক্ষা এইগুলো নিয়ে। যেমন ধরেন বাইরে দেশে এই অনেক অনেকের আছে যেমন ধরেন english ইংরেজি টেন পর্যন্ত পড়ে স্কুলে মধ্যে ভালো english কথা বলতে পারে না যার কারণে মানে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে উনার job হয় না আবার englishcourse করতে হয়। এই রকম আমরা আরো আমরা মনে করি। শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষকরে যেগুলো Main Main Subject আছে। যেমন ধরেন যেগুলো সবদিকে কাজে লাগবে। English, গণিত, বাংলাতো মোটামোটি সবাই পারেন । ভালো একটু মনোযোগ দিলে হয়ে যায় কি মানে English গণিত এইগুলো যদি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 অনেক টাইম অনেকে ওরা inter পড়েও ভালোভাবে english বলতে পারে না। আবার আলাদা করে course করতে হয়। এখানে আমি মনে করি বাইরে দেশে যাতে ভালোভাবে নিজের দেশের নামও ভালো থাকবে বা নিজে ভালো করে কোন একটা position যাওয়ার জন্য আমি মনে করি english এ ভালোভাবে খেয়াল করার দরকার আপনার কি মতামত? হ্যা english তো অবশ্যই। কারণ, আমি বাংলাদেশ কি বলবো। মানে আপনি কোথাও একটা চাকরি করতে যান বা কোনো একটা কিছু করতে গেলেও আপনার সবার প্রথমে english লাগবে। আর আমার যেটা মনে হয় যে আমাদের ছোট থেকে যে পরিমান ভাবে পোড়ানো হয়েছে সে পুরা পেটান টা আমার মনে হয় পরিবর্তন করা উচিত। এ ক্ষেত্রে কি হবে আমরা english এর প্রতি জোর দিলে আমার english টা ভালো ভাবে শিখতে পারবো। আমরা যেমন বাংলা ভাষা easily বলতে পারি। তো আমাদের english ঐভাবে বলতে পড়তে হবে। এবং মুখস্ত বিদ্যা যেটা আছে সেটা পুরাপুরি আমাদের বাদ দিতে হবে। কারণ মুখস্ত বিদ্যা একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমাদের সেটাই করানো হয়। মানে আমাদের কে গিলানো হয়। যেটা আমরা পরীক্ষার খাতায় ওগলায় কিন্তু আমাদের কিছুই মনে থাকে না পরবর্তীতে। জি যেমন ধরেন বাংলাদেশের মধ্যে একটা main সমস্যা হচ্ছে যে কোনো ভাবে আমি ডিগ্রীটা অর্জন করতে পারলেই হয়েছে। আর কোনো আমার কিছু দরকার নাই মানে আমি। ডিগ্রীটা আছে যার কারণে আমারে কিন্তু ওইটা কোনো কাজে আসে না কোনো প্রতিষ্ঠানে ওকে job দেয় না। job দিলেও কিছু দিনের জন্য দেয় তারপর আবার ওকে আবার ওই job থেকে বের করে দেয় বা। বলে আপনি আমাদের যোগ্য না। এরকম বলে ওনাকে ওই job থাকে release দিয়ে দেয়। আমি মনে করি যে degree এটা মাথায় চিন্তা ফেলে দিতে হবে english skill ভালো ভাবে থাকলে মানে যে বিষয় হোক ভালো skill থাকবে। যেমন ধরেন বাংলার মধ্যে। ভালো ভাবে skill যেইডা মধ্যে থাকুক ভালো ভাবে থাকতে হবে। যেইটা মুখস্ত বুজে বুজে english বলতে পারা কারণ communication করতে পারা। মানে সব কিছু ভালো ভাবে থাকতে হবে। এইযে আমার থেকে honors degree আছে বা masters degree আছে। ওইটা চিন্তা করলে হবে না। আমি যে বর্তমান field এ মানে যে চাকরি যে সব কিছু মানে যে আমার এই শিক্ষা দিয়ে কোনো উপকার হচ্ছে কিনা সেইটা দেখতে হবে।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 technically বা Scientifically আমাদের হচ্ছে পড়াটা স্যাররা যদি কভার করে যেমন আপনি কারিগরি বোর্ড আছে না ওটা হচ্ছে আপনার ওরা কিন্তু পড়াশুনার পাশাপাশি অনেক কারিগরি কাজ শিখায় welding কাজ শিখায়। বিভিন্ন কাজ তো আমাদের ঐভাবে উচিত প্রত্যেকটা বিদ্যালয়েও কিছু একটা বাচ্চাদের কে শিখানো যাতে ওরা মানে শুধু পড়াশুনার প্রতি আকৃষ্ট না হয় । তাহলে কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত হবে।

কাজ করতে পারে মানে আমার একটা certificate আছে এখন করতে পারলে পরে যাতে মানে করতে পারে না। যার কারণে আমি মনে করি। এমন ভাবে মানে শিক্ষা বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা কার্যকম আছে ঐটা এমন ভাবে গড়ে তুলতে হবে। যাতে মানে আমি শিক্ষার পাশাপাশি যেন আমার যদি কোনো চাকরি না থাকে তাহলে আমার হাতের কাজের দ্বারা কোনো একটা ভালো position থাকতে পারি বা এরকম কোনো হ্যা আর আমাদের পড়াশুনার পাশাপাশি হচ্ছে training এর ব্যবস্থা করতে হবে। ধরেন আমি হচ্ছে একটা জিনিস পড়লাম হ্যা যে এভাবে একটা সাবান তৈরী করা যায় বা এইভাবে একটা বিক্রিয়া আমি তৈরী করতে পারবো। কিন্তু এখন আমি ওই পড়াটা আমার খাতা আর বই এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। স্যারদের এই ক্ষেত্রে সহযোগিতা দরকার তারা ধরেন ওই সাবানটা কিভাবে বানায়। একটা শ্রেণী কক্ষে তারা একটু হইলেও আমাদেরকে দেখাইলো বা আমাদেরকে training দিলো ঠিক আছে। তাহলে আমাদের বাচ্চারা শিখবে এবং আমরাও শিখবো দেখা যাবে এতে করে আমরা যে কাজটা করলাম আমাদের যদি দশ বছর পরেও জিজ্ঞাসা করা হয়। তাহলে আমরা সেই সাবান এর recipe টা ভুলবো না। আমাদের মাথায় থাকবে যে আমাদের sir এইভাবে আমাদের দেখাইছিল। so মুখে বলা পড়ার থেকে লিখা গুরুত্ব এবং বাস্তবে যে জিনিসটা হ্যা practical সেটার গুরুত্ব অনেক বেশি এই ক্ষেত্রে আমাদের এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা অনেক আগায়ে যাইতে পারবে। যে শিক্ষা ব্যবস্থা আছে এইগুলার মধ্যে মানে বৃত্তিমূলক শিক্ষা যেগুলা আছে ঐগুলা আমাদের খুব কাৰ্যকর। মানে ভালো ভালো বৃত্তিমূলক উচ্চ শিক্ষা আছে। মানে বাইরের দেশে গিয়ে পড়াশুনা করা। মানে ঐভাবে একটু কোনো একটা ছাত্রকে গড়ে তুলতে হবে সে মেধাবে হোক বা না হোক অনেকে আছে মানে একটু যারা ভালো পড়া পারে বা ক্লাস এর top আছে তাদেরকে মানে শিক্ষকরা।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 যারা top থাকে তারা শুধু মুখস্ত বিদ্যার উপর থাকে। কিন্তু যারা একটু নিচের দিকে mid level মোটামুটি মেধাবি থাকে তারা দেখা যায় ওদের দিকে একটু নজর দিলে ওদের দিকে একটু help করলে দেখা যায় যে ওরা যারা top level থাকে। বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানে দেখা যায় যারা বড় বড় কাজের মধ্যে আছে বা বড় বড় পদের মধ্যে আছে বিভিন্ন company এর মধ্যে দেখা যায় ওরা তেমন ভালো ছাত্র না হলেও ওরা মানে কারীগরি শিক্ষা বা এরকম শিক ছিলো শুরু থেকে। যার কারনে ওরা এখন ভালো student school স্কুলে না থাকলে ভালো ভাবে নিজে জীবনের মধ্যে একটা প্রতিফল পাচ্ছে। কারণ ওরা শুরু থেকে মানে কারিগরি শিক্ষা practice একটা কাজ করছিলো সে জন্য। হা আর আমাদের যে মানে বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে বিভিন্ন শিক্ষক আছে তারাও দেখা যায় অনেক সময় মানে একটা কিছু বললো যেটা আমাদের শিক্ষার্থী বুঝতে পারলো না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 আমাদের teachers দের জন্য একটা training development এর দরকার আছে এবং এটা করানো উচিৎ আমি মনে করি। আপনি কি বলেন?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 কোনো একটা হাতের মাধ্যমে কোনো একটা সংযোগের মাধ্যমে ওরা মানে ওখানে বসে। কিন্তু তাদের চেয়ে ভালো ভালো আরো অনেক আছে। তাদের সেই জায়গা পাইনা মানে কোনো একটা মাধ্যমে ওরা ওখানে বসে যাই। ওরা এখানে শিক্ষা দিতে পারে না মানে ওরা দিলে ও ছাত্র ওগুলা ভালো ভাবে বোঝে না। যার কারণে অনেকেই অনাগ্রহ হয়ে যাই মানে পড়ালিখা থেকে মানে শুরু থেকেই না বোঝার কারণে পড়া লেখায় মনোযোগ দিতে পারে না। তারা মনে করে তাদেরকে যাতে কোনো একটা সেক্টর রাখা। মানে যারা শিক্ষক হবে মানে যারা অন্য কে পাঠ দেন দিবে তাদের নিয়ে একটা কিছু একটা তৈরী করা যাতে তারা যাতে তাদের আগে ভালো ভাবে training দেওয়া।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

তার শারীরিক মানসিক একটা বিকশিত হয় ওখান থেইকা। আমি একটা কাজ করলাম আমার সাথের একজন শিক্ষার্থী সেও আমার দেখা দেখি প্রভাবিত হবে তো সেই কারণে আমাদের বিভিন্ন বয়সের সাথে সাথে teachers দের উচিত বা আমাদের পড়াশোনার যে বই সেখানেও আমাদের আচরণ আর শিক্ষা সম্পর্কে জ্ঞান দেওয়া উচিত। যাতে আমরা শাররীক ও মানসিক ভাবে বোজতে পারি আর practically আমাদের স্যাররাও আমাদের বোঝাইতে পারে তা আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক টা উন্নত হবে আশা করা যাই। জি আমি মনে করি আর পাশা পাশি আরো school যারা পড়তে আসে ছাত্রদের কে মানে কোনো ওদের কে help করা তাদের সব কিছু খোঁজ নেওয়া। যেমন ধরেন সে কেন আসতে পারে না কি জন্যে আসতে পারে নাই। বা পড়া ভালো করে সব কিছু খোঁজ নেওয়া যে সে কেমন পড়ালেখা করতেছে বাড়িতে ভালো করে পড়ালিখা করতেছে কিনা দরকার হলে তাদের বৃত্তির বেবস্থা করা উৎস দেওয়া বার বার যাতে তারা আরো ভালো ভাবে লেখাপড়া করে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 তো এই দুইজন মিলে মিশে বাচ্চারে গইড়া তোলতে পারে ছোট বেলা থেইকা তাই না। তার পর বাচ্চাদের জীবনমুখী শিক্ষা দিতে হবে শুধু আমি পড়াইলাম তাইলে হবে না রান্না করাইতে শিখানোর প্রয়োজন হইতে পারে তারপর সাঁতার শিখানোর প্রয়োজন হতে পারে। ঠিক আছে তো বাচ্চাদেরকে বাস্তব মুখী শিখাও দিতে হবে বই পুস্তকের শিক্ষাও দিতে হবে। কর্ম মুখী ও করতে হবে। হ্যা যেমন ধরেন school আমাদের এ রকম এ রকম আয়োজন করা যায় যেমন ধরেন সপ্তাহের মধ্যে ছয় দিন এখন তো বর্তমানে পাঁচ দিন class পাঁচ দিন class এর মধ্যে class শেষ করে একদিন আগে class বা একদিন ছুটি দিয়ে ঐদিনের মধ্যে বাস্তব মুখী যেমন ধরেন school এর মধ্যে এমন কোনো শিক্ষা দেওয়ার কেন্দ্র থাকলে বা কোনো এমন নিয়ম থাকলে আরো ভালো হতো না।

জি অনেকে যেমন ধরেন আছে শহরের মধ্যে যারা পড়ালিখা করে তারা শুধু কি করে school যায় গাড়ির মাধ্যমে বা বিভিন্ন প্রায়ভেটে মাধ্যমে যায় আসে ঘরের মধ্যে থাকে সারা দিন তো ওরা practically কিছু জানে না। অনেক সময় ওরা বাড়িতে আসলে বেড়াতে আসলে নানা বাড়িতে দাদা বাড়িতে বেড়াতে আসলে তখন সাঁতার না জনার কারণে যেগু দরকার খুবই এগুলি না জনার কারণে অনেক সময় অনেক বড় accident হয়ে যাই। হ্যা এটা ওহরহ হইতেছে আমাদের গ্রাম অঞ্চলে। এ জন্যে আমাদের বাস্তব মুখী শিক্ষাটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমাদের school লেভেল থেকেই শিখানো উচিত। কিন্তু আমাদের বাংলাদেশে এটা হচ্ছে না এবং এটা হওয়া উচিত তাহলে কি বাচ্চারা শিখবে বাচ্চাদের সাথে সাথে বড় রাও guardian যারা আছে তাদের ও মাথায় আসবে ঠিক আছে আমার teacher এটা বলছে আমি আমার বাচ্চাকে চেষ্টা করি সাঁতার শিখানো যাই কি না। কারণ অনেক বিপদ আপদ ঘটতেছে তো অগোনা শিখতে হবে। জি বাহিরের দেশের মধ্যে অনেক যেগুলা আধুনিক country আছে ওগুলার মধ্যে মানে তারা school এর মধ্যে এই বেবস্থা গুলা রাখে। কিন্তু আমাদের এখানে তো শুধু খেলা মানে যে গুলা খেলা আছে মানে বিভিন্ন সময় খেলার অনুষ্ঠান করে। এগুলা সারা কোনো এরকম জানা মোতে আর কোনো দেওয়া হয় না হ্যা আর আমাদের normal যে শিক্ষা আমরা পড়ি। এটার পাশা পাশি আমাদের একটা ইসলামী শিখাও দেওয়া উচিত। কারণ বাচ্চাদের বোঝা উচিত আমরা কিভাবে আসছি কেন আসছি এই পৃথিবীতে। সাধারণ শিক্ষা ইসলামী শিক্ষা আমাদের ইংরেজি শিক্ষা সব গুলাই আমাদের দরকার আছে। উচ্চ মাধ্যমিক প্রাক বিশ্ববিদ্যালয় সবই এগুলা আস্তে আস্তে ছোট থেকে শিখাইতে হবে। এ জন্যে আমাদের teachers training এর দরকার আছে। বাচ্চাদের দরকার আছে জানার। আপনি কি মনে করেন এই বেপারে? জি আমি মনে করি মানে সব কিছুর বেবস্থা রাখা যেমন ধরেন একটা school মধ্যে অনেক গুলা school মধ্যে শুধু english কে বেশি প্রধান্ন দেয়। যেমন ধরেন English Medium আছে। অনেকে শুধু ইংলিশ মিডিয়ামে মধ্যে পড়ে কিন্তু সে বাংলা জানেনা অথচ সে একজন বাংলাদেশী বাংলা জানা একেবারে জরুরি কিন্তু সে ইংলিশ পড়তে পড়তে কথার মধ্যে ইংলিশ ছাড়া কথা বলতে পারে না ও

স্যারদের হচ্ছে মানসিকতার পরিবর্তন দরকার আছে তাদের পাঠ্য বইয়ের ও পরিবর্তন দরকার আছে এবং গার্ডিয়ানদের ও বুঝানো উচিত যে তুমি যেহেতু বাংলাদেশী তোমাকে বাংলা ভাষাটা ও শিখতে হবে তাইলে হচ্ছে পরিবর্তন আসবে জি সাথে সাথে সেটা মানে যেটা শিক্ষা কমিশন আছে ও গুলার সাথে খবর নেয়া দরকার মানে আমরা আছি আমাদের দেশের মধ্যে কি হচ্ছে কী করলে আরও উন্নত হবে এরকম আরও খোঁজ খবর নিতে হবে কারণ

হ্যাঁ আমাদের পাশাপাশি বাচ্ছাদের পাশাপাশি আমাদের গনশিক্ষা যেটা আছে অনেক মানে শিক্ষকের যে মানে বাচ্ছাদের বাবা মা তাদের হচ্ছে অনেক সময় অনেক কিছু জানানোর দরকার পড়তে পারে

জি স্কুলের মধ্যে স্যার পড়ালেও ঘরের মধ্যে অভিভাবকরা যদি আরেকটু খেয়াল করে মানে মাগরিব পরে এরকম সময় নিজেদের বাচ্ছাদেরকে যদি সময় দেয় তারা তারা মোটামুটি আমি মনে করি মানে সব কিছু দিয়ে সেভ হবে স্কুলের মধ্যে ভালো হবে স্যারের গাইড ফেল ঘরের মধ্যে ও অভিবাভক কিছু গাইড ফেল তারা আরও অনেক উন্নত হবে হয়ে গেছে না বড় মিট

Hello আমি টুম্পা পাল আবারো ফিরে এলাম আমাদের আলোচনা job বা চাকরি আমার সাথে আছে শ্রেয়া সানা তো আমরা আগেই আলোচনা করছিলাম যে,

আহ ইয়ে কষ্টের কিংবা কত tough ব্যাপার হয়ে গেছে তুমিও জানো শ্রেয়া হম আমিও জানি বলোনা এবার তাই জন্য একটু যদি একটু আগে আমরা আগের, আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা আমরা বললাম কি রকম কি করলে কি একটু মানিয়ে নিয়ে মেনে নিয়ে চললে যে জিনিসগুলো মানে একটু সহজ হতে পারে উম একটু দেখলাম আমরা এবারে আমরা বলবো যে মানে,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 তুমি একটু বোলো

আহ ব্রিটেন যে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন তিনি কিন্তু ভারতীয় আহ বংশোদ্ভগত তো এই জিনিসটা যখন আমি শুনলাম যে আমাদের ভারতীয়রই,

সেই কারণে কিন্তু তাদেরকে বিদেশে যেতে হচ্ছে তুমি অনেক সময় দেখবে যে অনেক student রাই কিন্তু আমাদের ভারত ছেড়ে কিন্তু আমেরিকায় কোথাও লন্ডন, আহ বা others জার্মানিতে কিন্তু তারা job করছে বা ওখানে কিন্তু পড়াশোনা করছে, তো কেনো করছে এখানে ভারতের তারা সেভাবে job পাচ্ছে না, সেই কারণেই কিন্তু তারা ওই মঞ্চ টা বেছে নিচ্ছে, এবং এর ফলে কি করছে না অন্যান্য country গুলো আমাদের country থেকে কিন্তু যোগ্য মানুষ দের কে ওরা বেছে নিয়ে নিচ্ছে এবং দেশে কিন্তু তাদের country উন্নতিটা করছে বা develop করছে, তারা কিন্তু অনেক আগিয়ে ভারতের থেকে, আহ আমি যদি জার্মানির কথা বলি তারা কিন্তু এতটাই technology তাদের উন্নত, এবং তারা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন বা eco friendly সেটা কিন্তু আমাদের ভারত কিন্তু হচ্ছে না, হয়তো তারা সেভাবে job দিতে পারছে না সেইজন্য বাধ্য হয়ে যারা যোগ্য তারা কিন্তু অন্য country তে চলে যাচ্ছে, এটা কিন্তু এখন সত্যি একটা খুব দুঃখের বিষয় যে আমাদের ভারত থেকে কিন্তু যোগ্য মানুষ উঠছে কিন্তু তারা অন্যানো দেশের হয়ে কাজ করছে এবং অন্যান্য দেশের হয়ে নিজেদের নামটা উজ্জ্বল করছে, তো এক্ষেত্রে আমার মনে হয় যে সরকার কেউ হয়তো কিছু step নেয়া দরকার যার ফলে বেকারত্বের যে সমস্যা সেটা যেন দূর হয় এবং ভারতের মানুষ যেন ভারতেই থেকে ভারতকে develop করতে পারে, তো তোমার কি মনে হয়? হ্যাঁ একদম একদম আমি আমি তোমার সাথে সত্যি এ ব্যাপারে একমত যে যেহেতু আমাদের আর চার পাশের দেশগুলো মানে এতটা এই ব্যাপারে im~improve করে যাচ্ছে আমাদেরও উচিত না একটু, ওদের থেকে কিছু ভালো জিনিস গুলো শিখে কিংবা যে জিনিসগুলো ওদের মানে এতটা improve করতে পারছে, ওরা সেগুলো একটু শিখে জেনে একটু যদি আমরাও এগুলো use করতে পারি তাহলে কি বোলো তো আমরাও এইদিক থেকে আমরাও অনেকটা এগিয়ে যেতে পারবো তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই তো টুম্পা তোমার থেকে একটা জিনিস জানতে চাইবো যে তুমি কি কখনো group study করেছো, আহ না আমি group study আহ করেছি বলতে স্কুলের time কিংবা time এ করেছিলাম,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

তো দেখো এটা সত্যিই একটা খুব ভালো জিনিস আমার মনে হয় তুমি যেহেতু এটা করেছো তুমি হয়তো বুঝতে পারবে, Group study ক্ষেত্রে কি হয় যে আমরা কিন্তু সবাই যখন একসাথে study টা করি তো problem কিন্তু খুব easily হয়ে যায়, এবং আমরা যখন যদি আমরা চারজনে মিলেও group study করি তো চারজনে যখন চার রকম বিষয় পড়ে আসি, এবং সেটা যখন আমরা discussion করি তো আমাদেরকে কিন্তু সব topic টা নিয়েই একদম আলোচনা হয়ে যায়, এবং আমরা কিন্তু সেই, খুব কম সময়ের মধ্যেই কিন্তু অনেকটা জিনিস নিজের মধ্যে আয়ত্ত করে ফেলি তো যেটা আমার মনে হয় group study টা কিন্তু খুব ভালো একটা জিনিস তুমি যেহেতু বলেছ তুমি করেছ সেই জন্য জানো এইটা ব্যাপারটা, আমিও করেছি আমিও জানি কিন্তু এখন যেহেতু ব্যস্ততার যোগ বা school life আমরা পেরিয়ে এসেছি তো সেইভাবে আর হয়ে উঠে না কিন্তু এর উপকারিতা বেশ আমি জানি,

মানে group study কথা বলতে গিয়ে আমি একটা কথা বলি তোমায় শ্রেয়া, যে দেখবে একটা জিনিস আমরা দেখো যখন দেখি যে ধরো আমরা চার জন আছি, চারজনের মধ্যে আমি একটা কিছুতে কমজোর কিংবা আমি যেটাই কমজোর আমার opposite side যে জে আছে সে হয়তো ঐটাতে ভালো কিংবা আমি একটা কিছু তে ভালো সেটাই ও কমজোর,

খুব ভালো একটা process মানে point বলতে পারো যেটাতে আমাদের help হয় জেতার ক্ষেত্রে, তাই না বলতো, হ্যাঁ হ্যাঁ একদম এটাই আমি সেটাই তোমায় বললাম এগুলো কিন্তু করা যেতেই পারে যদি আমাদের চাকরির mentality থাকে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে অনেকভাবে সাহায্য করবে, আহ তবে দেখো অনেক সময় আমি যে এখন যেটা দেখতে পায় এখন নাকি বলা হয় যে government job নাকি টাকা ছাড়া পাওয়া যায় না, আমি জানিনা কথাটা কতটা সত্যি বা কথাটা কতটা মিথ্যে, হয়তো কিছুটা হলেও সত্যি, হ্যাঁ আমিও তোমার সাথে কারণ একটা কথা যখন ওঠে নিশ্চয়ই এমনি এমনি উঠবে না, আবার তুমিও আমিও আর এর সত্যতা তাও যাচাই করে বলতে পারব না যে হ্যাঁ এটা কতটা সত্যি কিংবা কতটা মিথ্যে, তাই না বলতো, অবশ্যই কিন্তু আমি একদম এটা বলতে পারবো না যে একদম যারা কিন্তু government job করছেন তারা প্রত্যেকেই যে কোন একটা অসত উপায় অবলম্বন করে সেটা নয়,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 না না তুমি দেখবে এই ক্ষেত্রে, হ্যাঁ এই ক্ষেত্রে তুমি দেখবে আমরা news এ প্রাই দেখতে পায়, একজন ধরো মুচির ছেলে কিংবা আহ একজন মানে দিনমজুরের ছেলে কিংবা মেয়ে কিংবা একজন মানে তার বাবা মানে চাষবাস করছে তাদের পক্ষে এত টাকা দেওয়া তো সম্ভব নয় না, তারাও তো একটা secure job সঙ্গে যুক্ত আছে তারাও একটা সরকারি job করছে কিংবাতারা একটা রেলের চাকরি বল কিংবা যায় বলো তুমি একটা ভালো চাকরির সাথে যুক্ত হচ্ছে, তারা একটা, চাকরি পেয়ে যাচ্ছে তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হচ্ছে তাদের একটা secure future পারছে তারা, নিশ্চই তারাও তো নিশ্চয়ই সবটা মানে টাকা-পয়সা দিয়ে ধোকা তাদের পক্ষে সম্ভব নয়, তারই বা কি করে পাচ্ছে তাই না, তো এই ক্ষেত্রে পুরোপুরি কথাটা যে সত্যি এটা আমি আমি সত্যি বলবো না যেটা সত্যি কারণ যোগ্যতা ছাড়া তুমি সবটাই পেয়ে যাবে এরকম হয়না, শুধুমাত্র টাকা-পয়সার ইয়েতে তুমি যোগ্যতা নেই অতচ তুমি টাকা পয়সা দিয়ে ধুকে গেলে এটা তো হয় না, তাই না বলো, একদম তাই, একদমই তাই তুমি যেটা বললে আমি ওটাই বলতে চাইছি যে সবাই যে কিন্তু যে government job গুলো পায় সেগুলো একদমই যে সবাই হচ্ছে দুর্নীতি use করে পায় সেটা কিন্তু নয়, হয়তো এ কিছুদিন আগে যেরকম আমরা দেখেছি যে অনেক হয়তো যে primary school যারা টিচার ছিলেন তাদের কিন্তু অনেকেই নাকি খবর পাওয়া গেছে প্রমাণ সমেত যে তারা নাকি,

এবং নিজেকে অবসসই hardwork করে কিন্তু সেই জায়গায় যেতে হবে,

আর কখনেই আমাদের কিন্তু মন~ মনের যে শক্তি সেটা কে কিন্তু হারালে চলবে না এখনকার দিনে generation দের মধ্যে না মানে দেখা যায়,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 তো এখান থেকে বলব আমাদের কিন্তু মানসিকভাবে নিজেদেরকে সবসময় prepare থাকতে হবে সবসময় postive thinking negative থাকলে কিন্তু একদমই হবে না,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 চাকরি মানে তো আমরা কি বুঝবো? যে আমাদের একটা আয় রোজগার বা আমাদের চলা কিংবা মানে আমাদের রোজের দিনকে দিন যে, মানে দিন ব্যাপন করার একটা রাস্তা বলতে পারো কারণ এখন আজকালকার যা বাজার যা বাজার দর, সে অনুযায়ী মানে একটা মানুষের রোজের দিন আনার মানে দিন খাওয়া মানুষগুলোর কথা বলছি আমি, কিংবা আমার তোমার বাড়ির মতন যে একটা যদি আমরা, চাকরি কিংবা একটা job সাথে যুক্ত না হয়, আমাদের পক্ষে suffer করাটা একদমই মানে একদমই সম্ভব হয়ে উঠবে না সেহেতু একটা secure job পাওয়া কিংবা একটা secure life পেয়ে একটা secure life,